খুব সুন্দর নানা রকম ফুল দিয়ে মন্ডপের তলায় একজন লোক সাদা জামা পরে বসে আছে।

এবং হসপিটাল -এর সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সাদা রঙ্--

এটি একটি রেস্টুরেন্টের -এর ছবি ছবিটি দেখে মনে হচ্ছে এটিএকটি রাএি বেলার ছবি ।